এখানে আমরা একটি বিল্ডিং দেখতে পাচ্ছি।

দরজার পাশে একটি কারেন্ট -এর বোর্ড দেখা যাচ্ছে।

এখানে আমরা একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি।

উপরে অনেকগুলো লাইট লাগানো দেখতে পাচ্ছি।

উপরে অনেক জিনিসপত্র সাজানো আছে।

এখানে আমরা একটি গোয়াল ঘর দেখতে পাচ্ছি।

এইখানে আমরা একটি দোকান দেখতে পাচ্ছি।

রাস্তার পাশে একটি গাড়ি দাঁড়িয়ে আছে।

সামনে অনেক খোলা জমি দেখা যাচ্ছে।

উপরে কয়েকটি বড় পোষ্টার লাগানো আছে।

এখানে আমরা একটি ক্যাফে দেখতে পাচ্ছি।

দেওয়ালে অনেক বড়ো বড়ো পোস্টার লাগানো আছে।

বিল্ডিংয়ের সামোনে একটি পাকা রাস্তা রয়েছে।

সামোনে কয়েকটি পোস্টার দেখতে পাচ্ছি।

সামনে কয়েকটি বসার বেঞ্চি রয়েছে।

মনে অনেক মানুষজন বসে রয়েছে।

সামনে কয়েকটি কাঁচের টেবিল রয়েছে।

দেওয়ালে অনেক বড়ো বড়ো থাক দেখা যাচ্ছে।

এখানে আমরা একটি গার্ডেন দেখতে পাচ্ছি।

চারিদিকে অনেক বড় বড় গাছপালা দেখা যাচ্ছে।

এ_টি_এম এর পাশে একটি ছোট্ট দোকান দেখা যাচ্ছে।

ইস্কুলটি সাদা ও নীল রঙে রং করা।

এখানে আমরা একটি নার্সিংহোম দেখতে পাচ্ছি।

উপরে একটি পোস্টার লাগানো দেখা যাচ্ছে।

সেন্টারের ভিতরে একজন লোক দাঁড়িয়ে রয়েছে।

সেন্টারটি লাল ও সাদা রঙে রং করা।

সামোনে একটি পাকা রাস্তা দেখা যাচ্ছে।

দোকানের সামনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে।

বিল্ডিংটি সাদা ও নীল রঙে রং করা।

পেছনে কতগুলো গাছের দেখতে পাচ্ছি।

এখানে আমরা একটি সবজির দোকান দেখতে পাচ্ছি।

সামোনে অনেকগুলো টমেটো দেখা যাচ্ছে।

সামনে অনেক ছোট ছোট দোকান রয়েছে।

দেওয়ালে অনেক বড় বড় আয়না লাগানো আছে।